যার গেটটি দেখতে পাচ্ছি আমি এবং যার সামনে একটি গাড়ি রাখা রয়েছে ও একটি কুকুরকে দেখা যাচ--

এ-এই চিত্রটিতে একটি সুন্দর বিশাল খোলা মাঠের মতো দেখতে পাচ্ছি যাতে প্রচুর সবুজ ঘাস রয়েছে।

এবং বিল্ডিং -টির সামোনেই আমি দেখতে পাচ্ছি একটি রাস্তা এবং সুন্দর গাছ রয়েছে বিল্ডিং -টির সামোনে।

আমি এই চিত্রটি দেখতে পাচ্ছি চিত্রটি উপর থেকে তোলা হয়েছে এবং অনেকগুলি ঘরবাড়ি বিল্ডিং একটি শহর একসঙ্গে দেখা যাচ্ছে এবং--